বাঘ বনে জঙ্গলে দেখা যায় রিজার্ভ ফরেস্ট -এ দেখা যায় এবং মানুষের মনোরঞ্জনের জন্য এদের চিড়িয়াখানাতেও দেখা যায়।

এবং আহ স্টেজ এ হচ্ছে বর বউ গিয়ে দাঁড়াবে আর পারফরম্যান্স করবে।

দুর্গাপূজো বাঙ্গালীদের জন্যে দুর্গাপুজো হচ্ছে শ্রেষ্ঠ পূজো এবং দুর্গাপূজো সার্বজনীন ও পূজো বটে ।

এই সময় পুরো ওয়েস্ট বেঙ্গল জুলে মাকে পূজো করা হয়। মাকে বিভিন্ন ভাবে সাজানো হয়।

ভাল্লুকদেকেও চিড়িয়াখানায় দেখা যায় এবং দেখা যায় হচ্ছে বনজঙ্গলে। তারা সারভাইভ করে থাকে। .

তেল ইত্যাদি বাজি যেকোনো উৎসবেই ফাটানো হয় আনন্দ উৎসবে সেলিব্রেশন করার জন্যে তবে সবথেকে বেশি ফাটানো হচ্ছে কালীপূজোয় এবং দিওয়ালি তে--

এগুলকে বলা হচ্ছে কোব্যাট বা আলমারি কোব্যাট বা আলমারি জামা কাপড় স্টোর করার জন্য ব্যবহার করা হয় ।

এগুলোকে বলা হচ্ছে অটো । অটো সবুজ এবং হলুদ রঙের দেখতে হয়। আরামসে চার পাঁচজন একসাথে বসতে পারে।

এটি হচ্ছে একটি বলভো বাস । টুলপাল্লার হচ্ছে এটা যাত্রা। এক জায়গা থেকে একটু দূরে অন্য জায়গায় যাতায়াত করতে পারে।

কারন পেট্রোল বা ডিজেল ছাড়া যে কোন যানবাহনই অচল।